জাভাতে non static ব্লকের কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
non static block সম্পর্কে
non static block কখন এক্সিকিউট করা হয়
non static ব্লকের সহজ উদাহরণ
এবং কেন আমাদের constructors প্রয়োজন
এখানে আমরা
tutorial অনুসরণ করতে eclipse ব্যবহার করে
জাভাতে constructor তৈরী সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
এখন আমরা দেখব যে non static block কি
দুটি কোঁকড়া বন্ধনীর মধ্যে লিখিত যেকোনো code হল non static block
এখানে আমরা syntax দেখতে পারি
non static block কখন এক্সিকিউট করা হয়
নির্মিত প্রতিটি বস্তুর জন্য নন স্ট্যাটিক ব্লক এক্সিকিউট করা হয়
এটি কন্সট্রকটরের এক্সিকিউশনের পূর্বে এক্সিকিউট করা হয়
এটি class instance member ভ্যারিয়েবল আরম্ভ করতে পারে
গণনার মত any কোনো এক্সিকিউশনও block দেওয়া যেতে পারে
এখন eclipse এ যাই এবং নন স্ট্যাটিক ব্লক ব্যবহার করার চেষ্টা করি
আমি ইতিমধ্যে eclipse এ nonstatictest নামক ক্লাস খুলেছি
আমি a named একটি class নেমও তৈরী করেছি
এখন class a তে আমি প্রথমে int টাইপের ভ্যারিয়েবল তৈরী করব
তাই লিখুন int স্পেস a semicolon তারপর enter টিপুন
কোঁকড়া বন্ধনীতে লিখুন system dot out dot println বন্ধনী of double উদ্ধৃতি চিনহের মধ্যে non static block of an instance of class a semicolon
তারপর লিখুন system dot out dot println বন্ধনী of double উদ্ধৃতি চিনহের মধ্যে the value of a is + a semicolon
এখন আমরা একটি কন্সট্রকটর ঘোষিত করব
তাই লিখুন public স্পেস a ওপেনিং এবং ক্লোসিং ব্রেকেট কোঁকড়া বন্ধনী খুলুন enter টিপুন
তারপর লিখুন system dot out dot println বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিনহের মধ্যে constructing object of type a সেমিকোলন
আবার লিখুন system dot out dot println বন্ধনী ও ডবল উদ্ধৃতি চিনহের মধ্যে the value of a is + a সেমিকোলন
এখন এই file সংরক্ষণ করুন
eclipse a nonstatictest class a class একটি object তৈরি করা যাক
তাই লিখুন a space a1 = new space a opening এবং closing brackets semicolon
পরের line আমরা a class আরেকটি object তৈরি করব
তাই লিখুন a space a2 = new space a opening এবং closing brackets semicolon
এখন file সংরক্ষণ করে রান করুন তাই ctrl & s এবং ctrl & f11 কী টিপুন
আমরা নিম্নরূপে output পাই:
যেমনকি আমরা দেখতে পারি প্রথম object তৈরী করে non static block এক্সিকিউট করা হয়
class a ইনস্ট্যান্সের non static block এবং instance ভ্যারিয়েবল a 0 তে ইনিসিয়েলাইজ করা হয়েছে
তারপরই constructor এক্সিকিউট করা হয় a টাইপের object কন্সট্রকট করা
এবং এখানে instance ভ্যারিয়েবল আবার 0 তে ইনিসিয়েলাইজ করা হয়েছে
তারপর আবার যখন দ্বিতীয় object তৈরী হয় non static block এক্সিকিউট করা হয়
এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা হয়
আমাদের class একাধিক non static blocks থাকতে পারে
এক্ষেত্রে তারা class যেই ক্রমে প্রদর্শিত হয় সেইভাবে execute হয়
আমরা এখন সেটি চেষ্টা করতে পারি
class a তে প্রথম ব্লকের পর আরেকটি block অন্তর্ভুক্ত করুন
সুতরাং আবার কোঁকড়া বন্ধনীতে লিখুন
system dot out dot println বন্ধনী of double উদ্ধৃতি চিনহের মধ্যে second non static block of an instance of class a semicolon
তারপর লিখুন system dot out dot println বন্ধনী of double উদ্ধৃতি চিনহের মধ্যে the value of a is + a semicolon
এখন এই file সংরক্ষণ করুন ctrl & s key একসাথে টিপুন তারপর program রান করতে ctrl ও f11 টিপুন
আমরা নিম্নরূপে output পাই:
আমরা দেখি যে প্রথম block এক্সিকিউট হওয়ার পর দ্বিতীয় block এক্সিকিউট হয়েছে
তারপরই constructor এক্সিকিউট করা হয়
এখন আপনার মনে হতে পারে কেন আমাদের constructors প্রয়োজন
এর উত্তর হল আমাদের ডিফল্ট কন্সট্রাকটরের প্রয়োজন নেই
কিন্তু non static block parameterized হতে পারে না
বাইরে থেকে গৃহীত মানের objects আপনার কাছে থাকতে পারে না
সুতরাং non static block কন্সট্রকটরের জন্য বিকল্প নয়
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি:
non static block সম্পর্কে এবং কিভাবে ব্লকটি ব্যবহার করা হয়
আত্ম মূল্যায়নের জন্য b named একটি class তৈরী করুন
tutorial প্রদর্শিত non static block এবং constructor তৈরী করুন
ইতিমধ্যে নির্মিত nonstatictest class b class একটি object তৈরী করুন
output যাচাই করুন
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে
এই link উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমরা we tutorial শেষে চলে এসেছি